বেশ সুন্দর সামনে লাগানো আছে তার পাশে প দেখছি--

পুজোর আসে পাশে ঠাকুরের ছবি আ--

তার উল্টো দিকে দেখছি রঘুনাথপুর পৌরসভার একটি ব্ল্যাক বোর্ড টাঙানো আছে।

কালারফুল লাইট গুলো বেশ-শ সিঁড়িতে আছে দেখা যাচ্--

লোক হয় তো বাবা ছেলে হবে। তা বাবা লাল কালার - এর শার্ট পরে আছে।

নদীতে অনেক জল দেখা যাচ্ছে নদীর জলটা গেরুয়া রঙের দেখাচ্ছে।

সাদা রঙের টাইলস বসানো আছে সিঁড়িতে উঠার জন্য কত গুলি সিঁড়ির ধাপ করা আছে।